তাহা হইলে শরীরের মধ্যে যে অতিরিক্ত অনবশত উত্তেজনা দেখা দিবে তাহা আমরা দমন করিতে পারি না জ~জন্তু জানোয়ার দের মতন আমাদেরও প্রা~প্র্যাঞ্চে ছা আহারের ছা ও প্রভিতি তাড়না আছে কিন্তু গুরু ঘোড়ারা কি আমাদের মত আহারে অসংজামি আমরা কি মনে আপনারা কি মনে করেন জে আমাদের খাদের তালিকা যথেচ্ছ রূপে বাড়াইয়া চলা সভ্যতার লক্ষণ বা প্রকৃত জীবনের নিদর্শন ছোটোবেলায় school এ পড়াশুনো করার জন্যে আমি খুব ছোটো বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ছোটবেলা থেকে পড়াশুনোয় আগ্রহী ছিলাম তাই বাবা মা আমাকে একটা ইংরাজি মাধ্যম school এ ভর্তি করে দেয় সেখানে করে আমি গাড়ি করে school যেতাম বাস এ করে সেই বাস এ করে school যাবার সময় অনেক কিছু ঘটনা ঘটতো school এ বিভিন্য রকমের বন্ধুদের সাথে school এ যাতায়াত করেছি অনেক কটা বন্ধু ছিল ইংরাজি মাধ্যম school বলে শুধু ইংরেজিতেই কথাবাত্রা বলতে হতো তা নয় বাংলাতেও অনেক কথাবার্তা বলা হতো অনেক মাস্টার মশাই এবং শিক্ষিকা ছিল school এর মধ্যে পঠন পাঠন খুব সুন্দর খেলাধুলো বিভিন্ন সমস্ত কিছুই সুন্দর ছিল school টা ঠিক দাঁতন ঘাট মোড়ে school টা তে পড়তাম school এ যখন school যেতাম তখন বাস এ করে তো school যেতাম বাস এ নামার পরে school টা তে অনেকটা হেটে যেতে হতো তার পাশ দিয়ে অনেক কটা বাশ দোকান ছিল বাশ দোকানের পাশ দিয়ে রাস্তার main রাস্তার উপর দিয়েই যেতে হতো রাস্তার পাশে school টি ছিল school টির পাশে অনেক কটা বাশ দোকান ছিল এখন সেই school টা দেখলে পরে বুঝতে পারা যাবে না এই school টাই আমি পড়তাম উপর টা তে টিনের চাল দেয়া থাকতো আর প্রতিটা শ্রেণী কক্ষ কে বেড়া দিয়ে ঘেরা থাকতো খুব ছোটো বেলাকার কথা মনে পড়ে যায় একদিন school এ গিয়ে বাস পাইনি বলে school এ থাকতে হয়েছিলো school এর মধ্যে থাকাটা রাত্রিবাস করা টা খুবই ভয়ঙ্কর ব্যাপার কিন্তু কোনো অসুবিধা হয় নি ওখানে ছাত্র ছাত্রী যেমন শিক্ষক শিক্ষিকা সমন্নয়ে খুব সুন্দর ব্যাবহার ভালো ছিল school এ অনেক কটা শ্রেণী কক্ষও ছিলো পাশে খেলার মাঠ প্রত্যেকদিন বিভিন্ন খেলাধুলা ওই মাঠের মধ্যেই করা হতো school এর দিদিমণিরা খুবই ভালো মাস্টারমশাইরা খুবই ভালো english medium school বোলে englishschool বোলে কোনো অসুবিধায় পড়তে হয় নি কো বাংলার ছেলে ইংরাজিতে কথা বলতে খুব একটা হয় নি তাদের ব্যবহার খুবই ভালো ছিলো আচার ব্যবহার এবং নিয়মবর্তীতা খুবই ভালো school এ অনেক ধরণের অনুষ্ঠান হতো প্রতিটা অনুষ্ঠানে আমি যোগ দেওয়ার জন্যে চেষ্টা করতাম ছোটো ছোটো জাল গাড়ি গুলো কে নিয়ে বাচ্চা গুলো কে নিয়ে school এ নিয়ে যাওয়া আসা হতো তখন অত বাস তো ছিলো না বাসের যোগাযোগ অত ছিলো না প্রচুর সকাল বেলায় ঘুম থেকে দুটো খানি খাবার খেয়েই সাড়ে আটটার মধ্যেই school এ বেরিয়ে পড়তাম একটুখানি হেটে যেতে হতো আমাদের গ্রাম এ school এর বাস ওখানে দাঁড়াতো না school এ যাওয়ার জন্যে বাস কোনো দাঁড়াতো না সেখান থেকে অনেকটা হেঠে বা সাইকেল করে পরের একটা গ্রাম এ যেতে হতো সেখানে super বাস আসতো super বাস এ কোনোরকম ভিড়ের মধ্যে school এ উঠে পড়তাম অনেকটা যাবার পরে school এ ঠিক আসার মুহূর্ত পর্যন্ত খুব আনন্দের সহিত

হয়েছিল তারা আমরা যে ওই school এ পড়তাম তারা জানতো কিন্তু কোনোদিন কোনো অসুবিধায় আমাদের বাস এ পড়তে হয় নি school টি নেমে একটুখানি হেটে যেতাম যার পাশে অনেক বাঁশবাগান রাস্তার ধার দিয়ে যাওয়া হতো বড়ো একটা দরজা দরজার ভিতর দিয়ে পাস দিয়ে সাইকেল যাওয়া আসার জন্যে বা ছেলে মেয়ের যাওয়া আসার জন্যে ছোট বেড়ার একটা দরজা ছিল সেই দরজা টা খুলে আমরা school এর মধ্যে ঢুকে পড়তাম ঘন্টা পড়তো ঠিক ঠিক time এ প্রার্থনা আরম্ভ হয়ে যেত প্রার্থনা করার time পেরিয়ে যাবার পর নিজে নিজে line দিয়ে প্রতিটা ঘরে নিজে নিজে ঢুকে পড়া হতো sir রা আসতেন শ্রেণী কক্ষের মধ্যে দিদিমণিরা আসতো নাম ডাকতো sir টা মজার ছিলো প্রথম দিকে করে আমি প্রথেমেই বসতাম বেঞ্চিতে প্রথমে মাস্টার আর ছাত্রের মধ্যে সুমধুর সম্পর্ক ছিলো

ঘেরা ছিল কিন্তু school যে আমরা বাড়ি বা school এর মধ্যে আছি সেটা বোঝা যেত না ছাত্র ও শিক্ষকের এতো মধুর সম্পর্ক ছিল প্রতিটা class পড়ার পর বাড়ি আসতে ইচ্ছা হতো না বাস যোগাযোগ খুব বিচ্ছিন্ন থাকলে school এ থাকার জন্যে ব্যাবস্থা থাকতো school এর মধ্যে অনেক কটা bathroom পায়খানা ছিলো জলেরও ব্যাবস্থা ছিলো school এর মধ্যে একটা কুয়ো ছিলো সে আ~আছে কিনা আজও জানি না school টার মধ্যে সেই কুয়োর জল নিয়ে bathroom যাওয়ার ব্যাবস্থাও করা হতো school টি তে টিনের চাল দেয়া প্রতিটা ঘর গুলো ছিলো বেড়া

school থেকে বেরিয়ে পড়তো ছাত্র ছাত্রীদের নিয়ম শৃঙ্খলা খুবই ভালো ছিলো ইংরাজি school বলে কথা ঠিকই তা নয় আজকাল বাংলা medium এও এরকম করা উচিৎ ছিলো মানুষ তো ছোটবেলা থেকেই শিক্ষা ব্যাবস্থা কে বুঝতে পারে যে আমি কোন জায়গাতে আমি বাস করছি আজকাল পুরোনো দিনের সেই কথা গুলো মনে পড়ে যায় আর চিন্তা করি যে আজকের সমাজ ব্যাবস্থা যা মানুষের মধ্যে কতটা ছোট বড়ো তুলনার মধ্যে school টা খুবই ছোট নয় বেশ বড়ই ছিলো কোনো অনুষ্ঠান হলে পরে পাশে একটা মাঠ সেখানে অনেক বড়ো সেখানে প্রতিটা শ্রেণীকক্ষে ছেলেরা line দিয়ে গিয়ে সেই মাঠেতে বিভিন্ন অনুষ্ঠান হতো ওখানে pandel করা হতো সরস্বতী পুজোর দিন school এ বিভিন্ন রকমের নাঁচ গান আবৃত্তি প্রতিযোগিতা হতো ঠাকুর জন্যে অনেক ছাত্র ছাত্রীরা প্রসাদ খাওয়া হতো খেচুরি প্রসাদ খাওয়া হতো বোতচারী বিভিন্ন রকমের program

school টি আজও মনে পড়ে কিছু কিছু sir এ দের ব্যাবহার সেই ব্যাবহার আজও আমি ভুলতে পারবো না মানুষ ভোলার ও নয় কিছু দিদিমণিদের কথা আজ ও মনে থাকে কিছু দিদিমণিরা অনেক দূর থেকে আসতো বাস এ করে কিন্তু নাম সেই একই থেকে যেত মনের মধ্যে দিদিমণিরা খুবই ভালো ছিলেন বিভিন্ন sir গুলোও খুবই ভালো শিক্ষক যে শিক্ষিকার মর্ম বোঝে বা শিক্ষা শিক্ষার মর্ম বোঝে সেটা ওই school এ গিয়েই বোঝা যায় আজকে আমি যদি মনে করি ভবিষ্যতে ওই school এ আমার ছেলে মেয়েকে যদি পড়াতে পারি আমি ধন্য হয়ে উঠবো school এ ছাত্র শিক্ষক ব্যাবহার বিভিন্ন আচারণে আমার school আজও আমার মনের মধ্যে গেঁথে থাকে

আমার ভাগ্য আজকে আমাকে হয়তো বলতে পারছি না ঠিক কি আছে কিন্তু মানুষ বলে ওই school এ ভর্তি হতে পেরেছি সেটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার একদিন একটি শেয়াল খুব খিদে পেয়েছিল খাবার সন্দেশে সে সে বাগানে সে বনে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো কিন্তু কোনো খাবার পেলো না তখন সে বনের বাইরে বেরিয়ে এল দেখলো এক চাষি বাগানে আঙ্গুর চাষ গাছে অনেক আঙ্গুর ঝুলছে সে আর জিভে জিভে জল এলো মনে মনে ভাবলো যাক এই বেলাটা আঙ্গুর খেয়ে কাটিয়ে দিয়ে দি এইভাবে শিয়ালটি লাফিয়ে চাষে বাগানে ঢুকে পড়লো গাছের ফাঁকা আঙ্গুর গুলো দেখে শিয়াল চোখ ঝিকঝিক করে উঠলো আঙ্গুর গুলো ছিল গাছে অনেক উঁচু ডালে শিয়াল নাগালের বাহিরে শিয়াল কিছুটা দূরে সরে এল সেখান থেকে দৌড়ে দিলো এক লাফ কিন্তু ব্যর্থ লাফ দিলো একটা আঙ্গুর ধরতে পারলো না আবার চলে গেলো দূরে দূরে এসে লাফালো বার বার চেষ্টা করে শিয়াল নাগাল পেলো না একসময় শিয়াল ক্লান্ত হয়ে পড়লো অনেক চেষ্টা করেও যখন আঙ্গুর ফলে নাগাল পেলো না তখন ধুর আঙ্গুর খেতে আঙ্গুর খেতে টক মনে মনে বলতে বলতে শিয়াল মনের দুঃখে চাষের বাগান থেকে বেরিয়ে গেলো একদিন একদিন একটি কাকের খুব জল তেষ্টা পেয়েছিলো তিষ্টায় কাক জলের খোঁজে এদিক ওদিক উড়তে লাগলো কাছাকাছি নদি নালা খাল বিল না থাকার কোনো এতটুকু জল পেলো না অবশেষে সে একটি কলসি কলসি দেখতে পেলো কাক তা উড়ে এসে কলসির ওপরে বসলো কলসিটার জল ছিল কিন্তু একদম নিচে দিকে গলা বাড়িয়ে কাক জলে খাওয়ার চেষ্টা করতে গেলো কিন্তু পারলো না কাকটা প্রথমে কলসিটার ফেলবার চেষ্টা করলো কিন্তু পারলো না তার পর কলসিটা একটু করে চেষ্টা করলো খুব ভারী একটু নাড়তে পারলো না নাড়তে পারলো না এদিক চেষ্টা কাকের ছাতি কেটে যাওয়ার অবস্থায় কলসি নাগাল হতে কাক ভাবতে লাগলো কি করা যায় এমন সময় সে দেখতে পেলো কিছু দূরে কতগুলি পাথর ছোট টুকরো পরে আছে তখন তার মাথায় একটা বুদ্ধি এলো সে কি করলো জানো ঠোঁটে করে একটা একটা করে পাথর টুকরো এনে কলসির ফেলতে লাগলো এইভাবে কিন্তু ফেলার পর কাকটা দেখলো জল অনেকটা ওপরে উঠে এসেছে তখন তার মনে আসার সঞ্চয় হলো তেষ্টায় ভুলে সে একের পর এক পাথর এনে কলসি ফেলতে লাগলো এক সময় কলসির জল কলসির মুখের কাছে এলো এলো আর কাকও নাগালের মধ্যে জল পেলো আর তেষ্টায় কাক প্রাণ ভোরে জল পান করলো তেষ্টা নিবারণ করলো একদিন ভোরে একটি কাক খাবারের সন্ধানে একটি বাড়ির রান্না ঘিরে ঢুকে পড়লো বাড়ির সকলে তখন ঘুমিয়ে ছিল কাক থালার কাক থালার একটা বাসি বাসি রুটি দেখে ঠোটে করে নিয়ে পালিয়ে একটা গাছের ডালে গিয়ে বসল কাকটা মনে মনে ভাবল সকালে খুব খাবার~ খাবারটা আজ ভালোই হবে এমন সময় একটা ধূর্ত শিয়াল সেই গাছের নিচে দিয়ে যাচ্ছিলো গাছের ডালে রুটিসহ সহ কাকটাকে দেখে ধূর্ত শিয়াল গাছের নিচে বসে পড়লো আর মনে মনে ফন্দি আটলো আটতে লাগলো কি করে কাকটা টগিয়ে রুটিখানা নিয়ে খেতে পারবো তারপর কাকে শুনিয়ে বলতে লাগলো উম সুপ্রভাত আজ আমার দিনটা খুব ভালো কাটবে আমার কি সৌভাগ্য আপনার মতো সুশ্রী সুশ্রী কাকের দেখা পেলাম আপনার চেহারার মতো নিশ্চই আপনার গলার স্বর আমাকে গলার মিষ্টি গান শোনাতে পারবে নিজেরদের নিজেকে ধন্যবান মনে করবো শিয়াল মুখে প্রশংসা শুনতে কাক মনে মনে খুব খুশি হল সে তার মিষ্টি গলা শিয়ালকে গান শোনাতে চাইলো সেই যে কাক অ আ বলে গান ধরলো অমনি তার মুখ থেকে রুটি খানা পরে গেলো রুটিটা মাটিতে পরে শিয়াল তার মুখে করে জঙ্গলে এর মধ্যে লাফিয়ে গেলো একদিন এক খরগোশ এর খরগোশ এক কচ্ছপ কে উপহাস করে বললো ভাইয়া তুমি তাড়াতাড়ি চলাফেরা করতে পারো না বলে আমার মনে খুব দুঃখ হয় কচ্ছপ ওর উত্তরে মুসকি হেসে বললো তাই ভাই খরগোশ আস্তে আস্তে চলাফেরা করাই ভালো যেন জেনে রেখো প্রয়োজন আমি তোমার চেয়ে ঢের ঢের

বলে কচ্ছপ বললো আমার কোনো আপত্তি নেই যখন খরগোশ অন্যান্য পশুদের ডেকে বললো শোনো বন্ধুরা আজ কাল কাল আমরা আর কচ্ছপ ভায়ার মধ্যে দৌড় প্রতিযোগি ~ প্রতিযোগিতা হবে তোমরা সবাই উপস্থিত থাকবে সবাই বললো নিশ্চই নিশ্চই উপস্থিত থাকবো পরের দিন সকালে নিদৃষ্ট স্থানে স্থানে খরগোশ কচ্ছপ আর অন্যান্য পশুরা উপস্থিত হলো শিয়াল আহ শিয়াল হলো শিয়াল হলো বিচারক নির্দির্ষ্ট সময় শিয়াল হাক দিতে দৌড় শুরু হলো দৌড় শুরু হতে খরগোশ এর মধ্যে অনেক দুর চলে গেলো কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগলো এর কিছু সময় পর খরগোশ থামলো পিছনে ফিরে তাকালো দেখলো কচ্ছপের দেখা যাচ্ছে না খরগোশ মনে মনে হাসলো হেসে ভাবলো ভাবা যায় আমি এখন একটু জিরিয়ে নেই খরগোশ একটা বড়ো গাছের ছায়ার মধ্যে বসে পড়লো একটু পরে খরগোশ চোখ ঘুমিয়ে এসে গেলো ভাবলো একটু ঘুমিয়ে নিলে মন্দ হয়না কচ্ছপ তো এখনো অনেক পিছুনে যেমন ভাবে তেমন আজ খরগোশ টান টান টান করে শুয়ে ঘুমিয়ে পড়লো এদিক এদিকে কচ্ছপ কিছু একটু সময় জন্য থামেনি এইভাবে চলতে চলতে একসময় খরগোশকে অতিক্রম করে করে দৌড়ে শেষে

যাই যাই চারিদিকে তাকিয়ে কচ্ছপকে না দেখতে পেয়ে খরগোশ মনে মনে ভাবা ভাবা যায় তখনও কচ্ছপটা কাছে আসেনি খেগোশ আবার দৌড়ে দৌড়ে যখন সে সীমানায় এসে পৌঁছলো তখন দেখতে পেলো কচ্ছপ অনেক আগেই পৌঁছে গিয়েছে খরগোশ কচ্ছপের কাছে হেরে মাথা নিচু

এক রাখাল বালক এক রাখাল বালক সারাদিন বনের কাছে মেষ চড়াত প্রতিদিন সকালে

গুলোকে নিয়ে মাঠে আসতো মোষ গুলো সারাদিন ঘাস খেতে আর আর রাখল বালক গাছের নিচে শুয়ে ঘুমোতো শুয়ে ঘুমোতো আহ এইভাবেই সারাদিন এক একা মোষ চড়াতে আর ঘুমাতে তার ভালো লাগতো না একদিন তার মাথায় দুষ্টু বুদ্ধি খেললো সে কি করলো জানো বাঘ বাঘ বাঘ বাঘ বাঘ এসেছে বলে চিৎকার শুরু করলো মাঠের পাশে খেতে চাষ করছিলো চাষিরা রাখাল বালকের চিৎকার শুনে চাষিরা মাঠের কাজ ফেলে লাঠি নিয়ে বাঘ তাড়াতে এলো চাষিদের লাটি হাতে ছুটে আসতে দেখে রাখাল বালক খিল খিল করে হাসতে লাগলো চাষিরা ছুটে এলো দেখলো দেখলো কোথাও বাঘ রাখাল বালক উম দিব্বি মোষ চড়াচ্ছে আর খিলখিল করে হাসছে চাষিরা বিরক্ত হলো আর ফিরে যাওয়ার সময় রাখাল বালক কে এমন উম মিছামিছি চিৎকার করতে নিষেদ করে গেলো দু তিনদিন চুপ করে থেকে আবার একদিন রাখাল বালক বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো আর আর আগের দিন এর মতো চাষিরা লাঠি হাতে ছুটে এলো এসে দেখে কোথায় বাঘ রাখাল বালককে আগের

একদিন সত্যি সত্যি বনে বাঘ এলো রাখাল বালক তখন গাছের নিচে বসে ছিল বাঘ দেখে সে চিৎকার করলো বাঘ বাঘ বলে উম

মিথ্যে চিৎকার করেছে সেদিন সত্যি সত্যি বাঘ এসিছিলো রাখাল বালক বাঘ চলে গেলো এক বনে এক শিয়াল বাস করতো সে নিজেকে খুব চালাক মনে করতো শিয়ালের বাসার টিক পাশে ছিল একটি বিল একটি বিল

একদিন শিয়াল বিলে ধারে দিয়ে যাচ্ছিলো দেখলো সারস পাখি দাঁড়িয়ে আছে শিয়াল সারস পাখিকে একটু মজা করার জন্য বললো ভাইয়া কাল আমার বাড়িতে এসো তোমার নিমন্ত্র সারস পাখি খুশি হয়ে বললো নিশ্চই যাবো শিয়ালের শিয়াল ভাইয়া পরের দিন

এই বলে শিয়াল অন্য ঘরে থেকে একটি থালা কিছুতে পাতলা ঝোল ঢেলে এনে সারসের সামনে পরিবেশন করলো বললো নিজের নিজের জন্য একটা থালা ঝোল নিয়ে এসো সারস লম্বা ঠোট দিয়ে থালা থেকে একফোঁটা ঝোল খেতে পারে না আর আর একদিক শিয়াল তার থালার সবটুকু ঝোল চেটে পুটে খেয়ে নিলো সারস কে ঠকাতে পেরে শিয়াল বেজায় খুশি কিন্তু মুখে কিন্তু মুখে দুঃখের ভান করে বললো আমার মনে হয় রান্নাটা ভালো হয়নি এটুকু খাওনি একটুকু খাইনি সারস বুজতে পারলো শিয়াল তাকে ঠকাচ্ছে কিন্তু উম মুখে হাসি টেনে বললো না না রান্না খুব ভালো হইসে আমি বেশ খেয়েছি কাল আমার বাড়িতে এসো সারস বললো আমার বাড়িতে কাল তোমার নিমন্ত্রন্ন পরের দিন সকালে শিয়াল সেজেগুজে উপস্থিত হলো সারসের বাড়িতে সারসের বাড়িতে সারস জানতো শিয়াল শিয়াল

রান্না করেছি আশা করি তোমার ভালো লাগবে কাঁকড়ার ঝোল কথা শুনে শিয়াল জিভে জল চলে এলো সারস শিয়ালকে বসিয়ে শিয়াল বসিয়ে খাবার আনতে ভিতরে গেলো একটু পর দুটো দুটো সরু সরু গলার সরু গলার শিয়ালের সামান্য উপস্থিত হলো একটু একটু কুঁজো এগিয়ে দিলো এগিয়ে দিলো বললো না এবার শুরু করা যাক কুঁজোর শুরু গলা দিয়ে খুব পারলোনা এদিক এদিকে কাংড়ার ঝোল আহ কাংড়ার ঝোল শিয়ালের খিদে আরো বেড়ে গেলো সারস তার ঠোঁটে লম্বা গলায় মধ্যে ঢুকিয়ে সহজেই সবটুকু ঝোল খেয়ে নিলো শিয়াল খিদের জ্বালায় আহ কুঁজোর গা গা টানতে লাগলো খাওয়ার শেষে হয়ে সারস শিয়ালকে জিজ্ঞাসা করলো তোমার আহ প্রিয় কাংড়ার ঝোল কেমন লাগলো শিয়াল

একদিন একদিন একদিন এক গুহায় একটি কান্ড সিংহ~ সিংহ ঘুমাচ্ছিলো ওই গুহায় একটি নেং ইন্দুর আপন মনে খেলছিল আবার আবার ছোটাছুটি করছিলো খেলতে খেলতে এক সময় সিংহের গায়ের উপর উঠে পড়েছিল এতো সিংহর ঘুম ভেঙে গেলো বিরক্ত হয়ে সিংহ তার শক্ত থাবা দিয়ে ইন্দুরটাকে ধরে ফেললো ধরে ফেললো আহ ইঁন্দুরটি খুব ভয় পেলো গেলো

অতি এ ভুল আবার আমি জীবনে কোনোদিন করবোনা দয়া করে আপনি আমাকে একবার মতো ছেড়ে দিন আপনার দয়ায় আমি কথা আমি কোনোদিন ভুল বোনা সিংহ মনে দয়া করলো বললো যা আজকের মতো তোকে ছেড়ে দিলাম এমন ভুল আর কখনো করিসনা সিংহের সিংহের হাত থেকে ছাড়া ছাড়া পেয়ে ইঁদুর পালিয়ে আহ পালিয়ে বাঁচলো বেশ কিছুদিন পর কথা আহ পরের কথা একদিন একদল শিকারী বনে শিকরে সিংহ পশুকে ধরবার জন্য জঙ্গলে রাস্তায় ফাঁদ পেতে রেখেছিলো ওই সিংহের ওই সিংহের এর জঙ্গলে পথ দিয়ে যাচ্ছিলো এবং শিকারিদের ফাঁদে আটকে পড়েছিল এবং অনেক চেষ্টা করেও ফাঁদের শক্ত দড়ি ছিড়ে ছিড়ে বেড়োতে আসতে পারলোনা তখন শিয়াল রাগে তখন সিংহর রাগে আর ভয়ে খুব গর্জন করতে লাগলো ইন্দুরটি জঙ্গলে আশেপাশে ছিল সিংহর গর্জন শুনে সে সে ছুটে এসে দেখে ওই সিংহটি জালে আটকা পড়েছে তখন একটু সময় নষ্ট না করে বললো মহারাজ আপনি শান্ত হন আমি এক্ষুনি আপনাকে মুক্ত করছি এই বলে এই বলে ইন্দুর টি তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে ফেললো

হার ফুটে যন্ত্রনা খুব কষ্ট পাচ্ছিলো অনেকদিন ধরে অনেকদিন ধরে বাঘটার বাঘটার মাংস খেয়ে

মধ্যে ছোটাছুটি করতে লাগলো যে প্রাণীকেই দেখে বলে ওহে আমার গলা থেকে হারটা বার করে দাও না আমি অনেক পুরস্কার দেবো কিন্তু বাঘের কথা কেউ বিশ্বাস করে না সকলে পালিয়ে প্রাণ বাঁচায় এমন সময় জঙ্গলে পথে ধরে এক সরস যাচ্ছিলো সরস পাখিকে যেতে দেখে বাঘ অতি কষ্টে বললো ভাই আহ সরস আমার একটা আমার একটা উপকার করতে পারবে আমার গলায় একটা হার ফুটেছে এই হারটা যদি তুমি বার করে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো পুরুষ্কের লোভে সরস সরস বাঘের গলা থেকে হার বার করে দিতে রাজি হয়ে গেলো সরস পাখি তার সুরে লম্বা ঠোঁটে দিয়ে সহজেই সহজেই বাঘে গলা থেকে হার টা বার করে দিলো বাগানের পতি শুতি মতো সরস বললো হারতো বের করে দিলাম এবার আমার পুরস্কার দাও বাঘ হারের হারের যন্ত্রনা থেকে মুক্ত হলো

বড় পুরস্কার যা পিরানে মায়া থাকলে এই আমার সামনে থেকে পালা আর হয়তো সরস সরস আর কি করে পুরুস্কার মায়া ত্যাগ করতে প্রাণে ভয়ে পালিয়ে গেলো একদিন একটা লোভী কুকুর মাংসোর দোকান থেকে এক টুকরো মাংস চুরি করছিলো মাংসটা মুখে করে সে একটা নিরাপদ জায়গায় খুঁজতে লাগলো যেখানে বসে সে নিশ্চিন্তে মাংসটা খেতে পারবে কুকুরটার ধারণা হয়েছিল কেউ দেখতে দেখে ফেললে হয়তো তার কাছ থেকে ভাগ চাইবে নিশ্চই নির্জন জায়গায় খোঁজে সে দৌড়াতে লাগলো অনেকটা পথ চলে এলো নির্জ ~ নির্জন কোনো জায়গায়

সড়ক উপর নির্জন জঙ্গল পাবে পাওয়া যাবে পাওয়া যাবে এই ভাবলো যে ওপর দিয়ে দাঁড়াতে লাগলো এমন সময় খালের জলে তার চোখ পড়লো সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়লো খালের জলে সে এর নিশ্চই ছায়া দেখতে পেলো কিন্তু সে নিজের ছায়াটাকে দেখে ভাবলো সড়কের নিচে জন্য একটা কুকুরের মাংস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে বোকা কুকুর বুঝতে পারলোনা তার ছায়াটাই জলে পড়েছে সে ভাবলো যে জলের নিচে কুকুরটার কাছ থেকে মাংসটা নিতে

জলের নিচে কুকুরটাকে ভয়ে দেখলো দেখে যেনো ঘেউ ঘেউ করতে লাগলো আর সঙ্গে সঙ্গে লোভী কুকুরের মুখের মাংসটার টুকরোটা আহ খালে পরে জলে পরে

এক এক গিরামে এক বৃদ্ধ চাষি বাস করতো তখন তার অনেক বয়স হয়েছিল তার আহ তার ছিল দুই ছেলে তার খুব অলস দুই ছেলে কেউই কোনো কাজকর্ম করতে চাইতোনা বৃদ্ধ চাষি অনেক চেষ্টা করেও তার দুই ছেলেকে কোনো কাজকর্ম শিখাতে পারেনি মনের দুঃখে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো এমন এমন একদিন হয়ে পড়লো মৃত্যুর আগে তার সে আর দুই ছেলেকে ডেকে বললো আমার যাওয়ার সময় হয়েছে তোরা দুই ভাই কোনো কাজকর্ম শিখলিনা জানিনা আমাদের ভাগ্য কি আছে যাইহোক আমার যে কিছু ছিল তা সম্পত্তি ছিল তা আহ তা সবটাই তোরা তোরা তোরা পেতে রাখে আছে আহ পুঁতে রাখা আছে আঙুরের বাগানে পুঁতে রাখা আছে আহ আমার মৃত্যুর পর তুলে নিস সেদিন সেদিন রাতে বৃদ্ধ চাষি মারা গেলেন পরেরদিন সকালে চাষী ছেলেরা কোদাল হাতে উপস্থিত হলো উম আঙুরের বাগিচায় আঙুরের বাগিচায় ওরা ভাবলো বাবা নিশ্চই অনেক সোনাদানা মাটির নিচে পুঁতে রেখে গেছে আহ ঐগুলো তুলেই ওরা ধনী হয়ে যাবে দুই ভাই বাগিচার বাগিচার মাটির কোপাতে লাগলো প্রথমে কোদাল

পরে বড় ভাই বললো ছোট যা আহ যাও হয়েছে যাই হয়েছে চলে বাগিচায় আর আঙ্গুর গাছ গাছ লাগিয়ে দি এই বলে তারা বাগিচা জুড়ে আহ আঙ্গুর গাছ~ গাছ লাগিয়ে দিলো সেই বছর ওদের বাগিচায় আহ বাগিচায় প্রচুর আঙ্গুর ফল ছিল আহ আঙ্গুর বেচে দুই ভাই অনেক টাকা লাভ করলো তখন দুই ভাই বুঝতে পারলো কেনো বাবা মিত্যুর আগে এমন কথা বলেছিলো ভালোই চাষ করে মাটিতে যেনো সোনা ফলে দুই ভাই কর্ম করতে বুঝতে লাগলো উম এক দুফুর একটা পিমড়ে খুব জল তেষ্টা পেয়েছিলো হয়েছিল তখন সে কাছে একটা নদী দেখতে নদীতে জল পান করতে গেলো জল একটু নিচে থামলো পিমড়েটা এক

জলে পরে হাবুডুবু খেতে লাগলো নদীর কাছে আহ কদম কদম ফুলের গাছে একটা ঘুঘু পাখি বসেছিল সে দেখতে পেলো একটা পিমরে জলে পরে

যাচ্ছিলো হঠাৎ দেখলো একজন শিকারী কদম ডালে বসে থাকা ঘুঘুটার দিকে আহ তির ধনুক তাকে তাক করছে ঘুঘু পাখি নিরাপদ বুঝে

হাত চেপে গেলো তির আহ তির তির লাগলোনা ঘুঘুর গায়ে ঘুঘু নিরাপদ বুঝে সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেলো একদিন একটা শিয়াল একদিন একটা শিয়াল আহ শিয়ালে দিনের বেলা গায়ের দিয়ে যাচ্ছিলো হ্যালো, বল। গরম, গরমে মাথা মাথা খারাপ হচ্ছে যাচ্ছে।

তার মানে ও খেয়ে চালাচ্ছিল।